এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি হোটেল ।

বিভিন্ন ধরনের ঠাকুরের ছবির ফ্রেম দেওয়া রয়েছে।

ছবিটি দেহে মনে হচ্ছে এটি একটি বড় কাপড় দোকান।

এখানে অনেকগুলি কাপড় সুন্দরভাবে সাজানো এবং গোছানো রয়েছে।

এখানে অন দুইটি গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে অনেকগুলি শাড়ি রয়েছে।

দেওয়ালটির রং হলুদ ও লাল রঙের।

একটি মুরগিকেও দেখা যাচ্ছে ওই ছবিটিতে।

সুইমিং পুলের চারিদিকে অনেকগুলি গাছপালাকেও দেখা যাচ্ছে।

এখানে সবাই ইয়োগা করছে।

এখানে কয়েকজন লোককেও দেখা যাচ্ছে।

এই ঘরটির রং ছবুজ রঙের করা রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কোনো একটি অনুষ্ঠান চলছে।

এখানে অনেক ধরনের সোফা দেখা যাচ্ছে।

এই ছবিটি রাত্রের বেলা তোলা হয়েছে।

এই ছবিটিতে একটি নদী রয়েছে।

উপর দিকেও একটি অনেক বড়ো রাস্তা রয়েছে।

চারিদিকে ঠাকুরের ছবি দিয়ে ঘেরা।

ঠাকুরগুলিকে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

এখানে একটি ছোট ফুলের বাগান দেখা যাচ্ছে।

এই বাগানটির চারিদিকে জাল দিয়ে ঘেরা দেওয়া রয়েছে।